সরকার যদি policy change করে তাহলে এই জিনিস গুলো তো হবে না একটা তো সমতা রাখতে হবে যে বড় বড়লোক আর গরিবের মধ্যে একটা সমতা রাখতে হবে আস্তে আস্তে গরিব যারা আছে তাদেরকে একটা position এ টেনে নিয়ে আসতে হবে যদি টেনে না নিয়ে আস্তে পারে তাহলে তো এই সেই সমস্যা কোনোদিন এ তো মিটবে না, গরিব গরিবি থেকে যাবে আর গরীবের চিন্তাই বা কি করবে বা অন্য কিছু চিন্তা তো কেও করতেই পারবে না একদম ঠিক কথা দেখ না তুই এখন যে মানুষের morning walk করতে যায় মানুষ morning walk কেন করতে যায় fresh একটা অক্সিজেন fresh হাওয়া যাতে শরীরটা ঠিক থাকে তুই দেখ morning walk করতে গিয়ে কি fresh হাওয়া বা fresh অক্সিজেন পাচ্ছে আমাদের দেশে তো পাচ্ছেনা কারণ আমাদের গ্রামের থেকে যে জায়গাগুলো সেখানে হয়তো কিছুটা হলেও পেতে পারে তার কারণ গ্রামের দিকে

এই যে শহরগুলো আছে এগুলোতে পৃথিবীর মধ্যে সবথেকে দূষিত শহরের মানে পরিচিতি পেয়েছে দিল্লি তো পৃথিবীর সব থেকে দূষিত শহর আর দিল্লিতে বার বার এ দেখা যায় যে শীতকাল যখনই আসে তখন এত দূষণ হয়ে যায় সেখানে ঠিকঠাক করে নিঃশ্বাস নিয়ে যায় না ওখানে নিঃশ্বাস নিতে গেলে musk ব্যবহার করতে হয় বা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয় আগামী দিনে দেখা যাবে যে দিল্লিতে কেও যদি বসবাস করে তো তাকে অক্সিজেন কিনতে হবে ছোট ছোট অক্সিজেন এর সিলিন্ডার কিনতে হবে তাকে তখন তো এতদূষণ বেড়ে গেছে আর এই যে দূষণ বাড়ছে এর জন্য প্রশাসন তো কোন ব্যবস্থা নেয় না ওখানে দেখা যাচ্ছে যে গাড়ি গুড়া যে রকম চলছে continuous সেরকমই চলে যাচ্ছে তো এরকম পরিমাণে যদি চলতে থাকে তাহলে সমস্যা বাড়বে দিনকে দিন সমস্যা বাড়বে কমার দিকে কোনো কিছু দেখতে পারছি না সে তো স্বাভাবিক আর আমাদের এখানে কলকাতাতেও দেখা যায় যে বিশুদ্ধ হওয়া যদি কেউ নিতে চায় তাকে গ্রামের দিকেই আসতে হবে তার কারণ শহরে তো পাবে না কারণ শহরে এত কল কারখানা এত আছে যে ওখানে continue দূষণ হয়েই যাচ্ছে

affected হচ্ছে তো এরকম ভাবেই continue চলতে থাকলে এবার এই যে policy গুলো আছে সেগুলো কিন্তু সরকার change করতে পারে সরকার যদি মনে করে আমি ওদেরকে ওদের licence আছে ওই licence cancel করে দেবো কারণ যখন license এরকম create করা হয় তখন প্রত্যেক company এর একটা করে column থাকে যেখানে লেখে যে আমরা পরিবেশকে নিয়ে কোন কিছু করবোনা ছেড়খানি করবো না মানে পরিবেশ যেরকম আছে সে রকমই থাকবে পরিবেশ দূষণ কিভাবে কমানো যায় তার জন্য নতুন technology যেগুলা আছে সেগুলো আমরা use করব কিন্তু যখন কারখানা ready হয়ে যায় তৈরি হয়ে যায় এবং production শুরু হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে সেই জিনিসগুলো তারা কেউ আর follow করছে না এই জিনিসগুলো সরকারের policy এর মধ্যে আনা দরকার এবং তাদেরকে আহ continue monitoring করার জন্য কোন লোক বা কোন আহ দপ্তর যদি থাকে সেগুলো create করা দরকার যারা continue সেগুলি monitoring করবে তার ফলে পরিবেশ দূষণ যেটা হচ্ছে সেটার থেকে অন্তত কিছুটা মুক্তি পাওয়া যায় আরকি হ্যাঁ তারপর তুই দেখ না এখন এতো নতুন নতুন সব আহ উঠছে যে তোর ওই three G network সেটা three G network জন্য দেখ পাখি দেখা যায় না এখন আর হ্যাঁ three G four G Five G খন তো five G launch করবে আমাদের দেশে বলছে তো continue এইযে networking system সেটা হচ্ছে networking এর জন্য একটা radiation ছড়াচ্ছে পাখি দেখার জন্য

আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের যে mobile আছে mobile এর চারপাশে যে কত রকম radiation ঘোরাফেরা করছে সেটা আমরা সাধারণ চোখে হয়তো দেখতে পাই না কিন্তু এটা যদি microwave বা অন্য বা যে কোন lens এর মাধ্যমে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে পুরো আমরা radiation এর মধ্যে ঘিরে রয়েছি আর radiation যত থাকবে তত শরীরের সমস্যা বাড়বে বিভিন্ন ধরনের সমস্যা বাড়বে আর radiation এর যে আহ সব থেকে মারাত্মক প্রভাব সেটা হচ্ছে যে মানুষের cancer এর দিকে মানুষকে ঠেলে দেবে আর এখন দেখা যাচ্ছে যে আগে যেরকম cancer হোত তো তার থেকে অনেক বেশি পরিমানে মানুষের cancer হচ্ছে আর এখন যে পরিমানে mobile use বাড়ছে মানুষের তো আগামীকালে দেখা যাবে যে cancer এর পরিমাণ আরো বাড়ছে কারণ radiation থেকে cancer আসবেই সেটা অবশ্যম্ভাবি কিন্তু এই যে সত্য কথাগুলো যে সত্য কথা যেকোনো company হোক যে mobile company হোক বা sim company হোক যারা আছে তারা তো কোনোদিন প্রচার করবে না তারা তো ভাল জিনিসটা দেখাতে চায় কিন্তু যেগুলা প্রভাব পড়ছে সে প্রভাব তো কেউ কোনদিন দেখাতে চাইবে না তো এই policy গুলোর উপরেও সরকারের বা local প্রশাসন যারা থাকে বা activist যারা থাকে তাদের কিছুটা চিন্তাভাবনা করার দরকার আছে স্বাভাবিক একদম স্বাভাবিক তোর আগে যেমন কি সুন্দর ছোট ছোট চড়ুই পাখি দেখা যেত এখন চড়ুই পাখি নেই বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ পাখি তো এখন দেখাই যায়না পরিযায়ী পাখি আগে যেরকম দেখা যেত শীতকালে কোনো কোনো জায়গা তে পরিযায়ী পাখি আসত তো সেরকম পরিযায়ী পাখি আর দেখা যায় না কারণ রেডিয়েশন এতই বেড়ে গেছে যে তারাও হয়তো আসতে চায়না জঙ্গল যেখানে আছে সেই এলাকাতেই থাকে তো এরকম হচ্ছে এরকম continue কিছু না কিছু গন্ডগোল তো হয়েই চলেছে আর পরিবেশ দূষণ continue হয়ে চলেছে সেসব দিকে তো কেউ খেয়ালও রাখে না সেটা আমাদের শুধু আমাদের দেশেই নয় international level ও কেউ কোন খেয়াল রাখে না এর জন্য বড় বড় summit হচ্ছে environment নিয়ে কথা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না প্রত্যেক দেশ ই প্রত্যেক বার বলছে যে আমি এক বছরের মধ্যে এত carbon dioxide বা এত carbon monooxide কমিয়ে দেবো কিন্তু দেখা যাচ্ছে যে ultimately কোন কিছুই হচ্ছে না এক বছরে যার যা production ছিল সেরকমই থাকছে আর উম carbondioxide carbon monooxide তার যা পরিমাণ ছিল সেই level ও একই থাকছে আবার পরের বছর meeting হচ্ছে তো same জিনিসই হয়ে যাচ্ছে তো এইরকম continue চলতে থাকছে সে তো বটেই এখন শহরে তো গাছপালা দেখাই যায় না শহরে গাছপালা তো দেখাই যায় না তার কারণ শহরে বড় বড় যে রাস্তা হচ্ছে বা এখন যে দেখা যাচ্ছে flat এর trend হচ্ছে যেখানে যেখানে সেখানে একটা করে flat উঠে যাচ্ছে তো flat যদি তুলে দেয় flat বাড়ি তো গাছ তো কেটে ফেলছে যেটুকু ও গাছপালা ছিল সেটুকুও কাঁটা পড়ে যাচ্ছে তো গাছ যদি কাটা পরে যায় তাহলে তার তো প্রভাব পড়বেই যেটা এখন দেখা যাচ্ছে পরিবেশের ওপর আগামী দিনে হয়তো আরো বেশি দেখা যাবে কারণ গাছ যে পরিমানে কাটা হচ্ছে তার তো double পরিমাণে গাছ আমাদের লাগানো উচিত কিন্তু গাছ তো কেউ লাগাচ্ছে না কেউ লাগাচ্ছে না রাজ্ আহ যারা রাজনীতি যারা করে তারা কিছুদিন হয়তো একটা দেখার জন্য মানে লোককে দেখানোর জন্য কোন একটা গাছ লাগানোর প্রতিযোগিতা করছে বা কোন একটা campaign করছে সেখানে কিছু গাছ লাগাচ্ছে কিন্তু তার রক্ষণাবেক্ষণ করার জন্য যে লোকজন রাখা দরকার বা আহ অন্য যে সামগ্রীগুলো রাখা দরকার সেগুলি রাখছে না গাছ ওখানে লাগিয়ে দিয়ে চলে আসছে দেখা যাচ্ছে যে দশ দিন পনের দিন পরে সেই গাছগুলো মরে যাচ্ছে তো এগুলো শুধুশুধুশুধুমাত্র মানুষের eyewash হচ্ছে মানুষ কে eyewash করানো হচ্ছে যে হ্যাঁ, এই রাজনেতা এতো কাজ করে বা politician এতো কাজ করে কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না পরিবেশ যে অবস্থায় আছে তার থেকে আরো খারাপ অবস্থার দিকেই এগোচ্ছে সেটা তো ঠিক কথা আহ উন্নতির বদলে অবনতি হচ্ছে পরিবেশে উন্নতি মানুষ চায় যে নিজের উন্নতি করছে কিন্তু তার আশপাশের যে পরিবেশগুলো আছে সেগুলোর এতো অবনতি করে দিচ্ছে অন্যান্য উম european country হোক বা foreign country যেগুলো আছে সেখানে দেখা যায় যে নিজের বাড়ির সাথে সাথে তার যে সামনের পরিবেশ আছে সেই পরিবেশগুলো পরিচ্ছন্ন রাখে সেখানে কোন নোংরা দেখা যায় না কিন্তু আমাদের ভারতবর্ষে দেখা যায় যে নিজের বাড়িটাই মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে কিন্তু তার সামনের আশেপাশের যে জায়গা গুলো আছে সেগুলো এত নোংরা করে রাখে এত নোংরা ফেলছে তো এর ফলে কি হবে এর ফলে তো রোগ বাড়বে যত এরকম নোংরা পরিবেশ থাকবে তত তো রোগ ব্যাধি বাড়তে থাকবে এই জিনিসগুলো মানুষের মাথায় নেই কারণ মানুষ এত শিক্ষিত এখনো হতেও পারেনি তার কারণ আমাদের দেশে যা গরিবের সমস্যা আছে এখন সেই গরিবের সমস্যা এখনো পর্যন্ত দূর হয়নি যার কারনে মানুষ এত সচেতন নাই কিন্তু কোন না কোন দিন তো মানুষ সচেতন হবে বা শিক্ষিত হবে আরো বেশি তখন মানুষ জানতে পারবে যে হ্যা পরিবেশটা আরো পরিচ্ছন্ন রাখা দরকার আছে আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে তাতে আমাদের নিজেদেরই সুবিধা হবে যে রোগগুলো ছড়ায় সে রোগগুলো ছড়াবে না

ঠিক আছে চল আবার পরে কথা হবে তাহলে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

সংস্কৃত কলেজ।